এবং একটি দুটি লোক দাঁড়িয়ে আছে ফ্যান একটা আছে লাইট দেখা যাচ্ছে উম দুটি লোক দাঁড়িয়ে আছে।

এবং এটা একটা মনে হচ্ছে এটা একটা দোকানের মধ্যে একটি সিডি দেখা যাচ্ছে যার মধ্যে একটি চিয়ারে লোক দুটি দুটি চিয়ারে দুটি লোক বসে আছে ।

এই এখানে অনেকগুলো গাড়ি এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে । তার মধ্যে রাস্তার মধ্যে অনেক লোকেরা অনেক গুলো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে অনেক নোংরা পরে আছে অনেক লোক দাঁড়িয়ে আছে।